এখানে এটা একটা অফিস অফিস এর মধ্যে একটা মিটিং হচ্ছে। এখানে অনেক লোকজন আছে ।

এখানে একটা বাড়ি আছে বাড়ির নিচেই একটা ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তারপাশে একটা হোটেল আছে । এখানে এখানে একটা লাইট পোস্ট দেখা যাচ্ছে-এ ।

এটা-আ এটা অনেক বড় সমুদ্র । এখানেএখানেএখানে অনেকে অনেক পাঁচিল আছে । এখানে অনেকে অনেকে জল ভর্তি অনেক --